জঙ্গল আছে | তাতে অনেক বিভিন্ন রকমের গাছ আছে এখানে লাগিয়ে।

আক্ষেতে অনেক কিছু লাগিয়েছে কিষানে । আর অনেকগুলো গাছও দেখাচ্ছে ।

যে কি এখানে চারটা চেয়ার লাগিয়ে আছে।

খুবই লাইট দিয়া আছে খুবই ভালো ভি .আই .পি. সেলুন এটা।

রাধা কৃষ্ণর মূর্তি আছে।

এটা হচ্ছে একটি সরকারি ভবন।

স্টুডেন্ট -রা ড্রয়িং বানাচ্ছে।